সুন্দর সাজানো মন্দিরটি রয়েছে সামনে গ্রিল দিয়ে ঘেরা রয়েছে জায়গাটা।

আ ওপর থেকে একটু ওপর থেকে ছবিটি তুলছেন নিজের ছবি তুলতে গিয়ে আসেপাসের বেশ কিছু প্রকৃতির ছবিও তিনি তুলে ফেলেছেন।

সামনে একটি সাইকেল এ একটি লোক দাঁড়িয়ে আছে।